হ্যাঁ সব জায়গায় কাজকর্ম বন্ধ হয়ে গেছে, তো এখন আহ work from home তো এখন ঘরে ঘরে হয়ে গেছে। এখন ওই জন্য আহ তোমার desktop এর থেকে laptop টাই তোমার জরুরী হয়ে গেছে সবার কাছে। হ্যাঁ ঐ টাই main ব্যাপার।

একটা desk~ একটা desktop এর তোমার সব রকম setup দরকার হয়। কিন্তু সেটা তো সবার কাছে থাকে না। যেমন একটা laptop এ তোমার একটা compact জিনিসে সব রকম জিনিসপত্র দেওয়া আছে যেমন ধরো webcam,

তো সেজন্য মানে ওই জিনিসটাতে খুব সুবিধা হয়। সেইটাই আর এবার কি বলতো আমার desktop আছে অবশ্যই, কিন্তু desktop থাকলেও না আজ এখন যা কাজের requirement এসে পড়েছে না, আমাকেও মনে হচ্ছে একটা laptop নিতে হবে।

যদিও আমি laptop এর

আমি তোমার laptop ভাবো ওই laptop এর তো আবার শুনেছি নাকি দু রকম series হয়। যে একটা হচ্ছে মানে, একদম যেটা student বা academic basis এ use হয়, হম আর একটা শুনেছি নাকি corporate laptop মানে যেটা তুমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।

তোমার requirement অনুযায়ী তুমি তো mainly আমার যতদূর মনে হয় তুমি মানে কাজের purpose এ use করবে হ্যাঁ হ্যাঁ আমার তো work from home ওর জন্যেই main এর দরকার। হ্যাঁ তো আমার মনে হয় তোমার আহ তুমি কি কোন processor এর দিকে আহ যাবে ভাবছো intel না, AMD দেখো আমার যখন আমি আমার desktop use করেছি desktop টা যখন আমি প্রথম কিনেছি, তখন আমি intel এর processor use করেছি হ্যাঁ, তাই intel এর processor টা আমার একটানা ন বছর গেছিল তারপরে গিয়ে খারাপ হয়েছে, তারপরে কি আমি change করেছি। তো একটা processor যখন আমার ন বছর যাচ্ছে, বুঝলে, তার মানে বুঝতে হবে সেই processor টার মধ্যে কিছু আছে। তার জন্যই মানে নালে ভাবনা এতটা longevity এখন তো তোমার একটা phone কিনলে চার বছর পর সেটা মানে হয়ে যায় তার বারোটা বেজে যায় সেটা আর ব্যবহারযোগ্য থাকে না। তা সেইখানে একটা processor নয় বছর যাচ্ছে মানে যথেষ্ট hardy তাই না? আমি ওর জন্য কি বলতো? intel এর দিক থেকে আমার বেশি ঝোঁক। কিন্তু আবার একটা যদি বলি ad~ AMD বল আবার এখন শুনছি নাকি risen বেরিয়েছে, এইগুলো হচ্ছে এখনকার দিনের, এখনকার দিনে upgraded। intel ও upgrade করেছে, কিন্তু দেখো একটা দুটো জিনিস হয় একটা হচ্ছে টেকসই একটা হচ্ছে updated। intel টা হচ্ছে টেকসই আর এগুলো হচ্ছে updated। এবার সমস্যা হয়ে যাচ্ছে আমার কি বলতো যে, দুটোর মধ্যে আমি choose করতে পারছি না, যে আমি upgraded নেবো, নাকি আমি টেকসই এর দিকে যাব। তুমি কিছু suggest করতে পারো কি? হ্যাঁ আমার মনে হয় তুমি যদি intel ই নিতে চাও, তাহলে আমার মনে হয় নতুন যেসব laptop বেরিয়েছে সেই ধরনের তুমি laptop গুলো নিতে পারো যেমন ধরো, eight twelve generation laptop গুলো বেরিয়েছে, সেগুলো তো একদম মানে latest, সেগুলো তুমি যদি পরে sale করার কথা ভাবো তাহলে তুমি তাহলে,

তো আমার মনে হয় ওই গুলোই better হবে।

performance তো চাইছি দেখো, performance ঐভাবে তো আমি তোমাকে কি বলবো, আমার main হচ্ছে তুমি বুঝতেই পারছ যে আমি কি বা ধরনের কাজটা করব তাই না? যে আমাদের হচ্ছে ভাবো office এর minimum একটা office এর duty hour হয় ন~ nine hour।

একটা lap

তাই না তারপর তো সে আমাকে backup এ লাগাতেই হবে।

তার জন্য এবার আহ সে আমার সেই battery টা নিয়ে আমার main সমস্যা। কারণ আমি ভাবছি, nine hours যে কাজটা হবে এবার বিভিন্ন রকম software তার মধ্যে চলে, বিভিন্ন রকম আহ project এর ওপর কাজ হয়। এই যে load টা work load টা যেন নিতে পারে। হা তো তার জন্য আমার মনে~ যতদূর মনে হয় তোমার, intel Ifive processor তো দরকার কারণ একটা তো minimum তোমার তুমি যে কোন ধরো মানে application ওর মধ্যে খেলাবে, তো সেখানে তো মানে একটু হলেও performance টা দরকার হবে তোমার।

আমি এখন তোমার HP র laptop use করছি।

H HP fifteen s

হ্যাঁ বলছি, ওটা হচ্ছে তোমার intel I fife, আহ eleventh generation।

তো ওই জন্য তখন ওটা কিনেছিলাম। ওটা তো এখন আমি আমারও তো work from home, তো ওটা আমি এখন ব্যবহার করছি।

দেখো এ~ এই হ্যাঁ আমিও। তো battery backup দেখো আমি আহ আমাকে maximum আমাকে দেয় হচ্ছে মোটামুটি,

তারপরে আমাকে সেই charge এ লাগাতেই হয়। কারণ আমারও তো সারাদিন ওই নটা থেকে ছটা অব্দি কাজ।

হম আবার কি বলতো? আমি একটা জিনিস শুনেছি যেটা হলো ওই মানে laptop বলো বা desktop বল যাই হোক, আগে আগেকার দিনে এর যে memory টা মানে এর, আমি কিন্তু RAM এর কথা বলছি না আমি বলছি যেটা আহ ROM বা যেটার মধ্যে store করি আমরা data গুলো store থাকে। সেই memory টা আগেকার দিনে laptop এ তো hard drive use হতো, তাই না? আর laptop এ তো hard drive ছিল আর আহ desktop এ hard disc। hard disc, desktop এর জন্য তাই না?

ভালো company নিতে চাও ভালো company নিতে পারো, একটু দাম দিয়ে নিতে পারো, তাহলে অবশ্যই টেকসই। কিন্তু কি বলতো, খুব slow। আজ মানে এখন মানুষের জীবন যেভাবে এগিয়ে যাচ্ছে, মানুষের জীবন যেভাবে fast হয়ে গেছে তাই না? মানুষের এত দ্রুত জীবন আর সমস্ত কাজকর্ম ভাবো, office এর যে কাজগুলো দিচ্ছে, সেগুলো দেখবে কিছু কাজ থাকে যেগুলো time বাঁধা থাকে। যে এই time এর মধ্যে করতেই হবে তার জন্য তোমাকে অনেক fast কাজ করতে হবে। কিন্তু, hard disc এর সমস্যা হয়ে যাচ্ছে কি বলতো, hard disc এ একটা computer যদি তুমি switch off হয়ে যায় মানে turn off হয়ে যায়, তারপরে সেটা চালু হতে হতেই তোমার load নিতেই ওটা তোমার কম করে দেড় মিনিট নিয়ে নিচ্ছে একটা computer চালু হতে। যখন computer টা নতুন থাকবে বা laptop টা নতুন থাকবে তুমি কিন্তু বুঝতে পারবে না কিছু। কিন্তু ওটাকে মোটামুটি ছয় মাস এক বছর তুমি run করাও তারপর গিয়ে তুমি বুঝতে পারবে আসল funds টা কি। যে ওখানে গল্প হয়ে যাবে তোমার ওটা চালু হতে হতেই, দেখবে এক দেড় মিনিট নিয়ে নিচ্ছে এটা খুবই মানে কি বলতো খুবই একটা মানে বিরক্তিকর ব্যাপার। আহ তার জন্য এখন দেখছি SSTউঠেছে। তুলনামূলক অনেক fast অনেক fast সে তুমি desktop এর খে~

হ্যাঁ laptop এর ক্ষেত্রেই বল, এই SST র আসার পর না পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। কারণ আমি এ~ আমারও আগে hard disc ছিল desktop এ ঠিক আছে? সে চলতে চলতে মাঝে, চলছিল ভালোই চলছিল। যতদিন চলেছে ভালোই চলেছে। কিন্তু হট করে না আমার system slow হওয়া শুরু করল। আমি এবার বুজ্ঝিনা কেন slow হচ্ছে কেন slow হচ্ছে,

খুলতে মানে একটা computer শুরু হতে পাঁচ মিনিট লাগে। computer off থেকে on হতে পাঁচ মিনিট লাগে। একটা application খুলতে দেড় দু মিনিট লেগে যায়। এরম হচ্ছে ব্যাপারটা। আমি তো বুঝতেই পারছি না কি করব কি করব। তারপরে গিয়ে service center এ নিয়ে গেলাম, ওরা বলল একটা SST লাগিয়ে নিন, যেই SST লাগালাম তারপর তোমাকে বলে বিশ্বাস করাতে পারব না, আর সেদিন computer টা format ও করিয়েছিলাম, তার আগে আমি দেখেছি windows টে~ আহ ten আমি আহ মানে web টা আমার computer এ install করিয়েছিলাম। তার আগে যখন windows ten install করল প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগলো। windows ten package টা install হতে। বুঝেছ? কিন্তু এই যখন SST টা আমি লাগালাম SLT লাগানোর পর windows ten package টা দিল পাঁচ মিনিট। পাঁচ মিনিটের মধ্যে তোমার, একটা webs install হয়ে গেল? আমি তো দেখে আমার মাথায় হাত এত fast হতে পারে, তার জন্য কি বলতো? আমি মনে করি যে laptop এখন তো মনে হয় আর hard disc নেই এই hard drive নেই ও laptop এ সব ই SST কিন্তু hard drive

হা মানে hard drive থাকলে ও, সেটা কে avoid করে হম আমার মতে বলে SST র দিকে যাবা টাই better। কারণ SST

হ্যাঁ, এক~ এখন কার laptop এ তো তোমার SST হয়ে গিয়ে আর একটা সুবিধা হয়েছে , laptop গুলো খুব পাতলা হয়ে গেছে। যার জন্য কি হয়েছে , laptop গুলো খুব হালকা ও। মানে তুমি যদি কোথাও মানে নিয়ে যাও , তোমার মানে সুবিধা হবে। মনে হবে না , পিঠে একটা বোরো মানে, বস্তা ঝুলছে।

তো তোমার, হা এত তোমার সাথে কথা বলে তোমার থেকে main হচ্ছে overview টা আমি জানলাম। laptop মানে কি ধরণের কেনা যায় বা কেমন। কেন বোলো তো? মানে আমার কাছে আপাতত অত টাকা জমিয়ে উঠতে পারি নি , আমার কাছে এ দেখো, তোমার laptop এর কেমন দাম? বোলো একটু? হা আমার তো মোটামুটি ওই আহ তিপান্ন মতো নিয়েছিল। হা তিপান্ন হাজার টাকা। তালে ভাবতে পারছো কত হাজার টাকা? আমার মাত্র আঠাশ হাজার টাকা জমেছে। তালে ভাব কোথায় আঠাশ হাজার টাকা , কোথায় তিপান্ন হাজার টাকা। আর যাই হোক এখন কি বলতো অনেক যারা রিপ সব দেয় আবার ওই যে মানে পুরনো laptop হয়তো কোন কারনে সামান্য একটু defect এর জন্য বাদ পড়ে গেছে বা কিছু এ হয়েছে এগুলো না, আহ তোমার আবার বিক্রি হয়।

মানে যার মধ্যে আহ তোমার আহ কি বলবো? আহ মানে সেগুলো warranty ও থাকে। ছ মাস, এক বছর warranty দিয়েও তারা করে।

ঠিক আছে সেটাই ভালো হবে। ঠিক আছে তাহলে তোমার বাড়িতে সবাই ভালো আছে? হ্যাঁ ভালো আছে।

হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে সবাই ভালো আছে। তা ঠিক আছে তাহলে আজকের মতো রাখি বুঝলে আমাকেও কাজে বসতে হবে, এখন ফাঁকা পেলাম তাই একটু ফোন করলাম তোমায়। আচ্ছা ঠিক আছে।

কেটে দাও।

ফরাসি বিপ্লবের যুগে একটি ইউরোপীয় মতবাদ হিসেবে আধুনিক নৌরাজ্যবাদের অবির্ভাব আরও এক রাষ্ট্রবিরোধী মতবাদ

পুঁজিবাদী উৎপাদক ব্যবস্থা অমানবিক শোধন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে রা আ নৈরাজ্যবাদী ধ্যান ধারণার সৃষ্টি হয়

নৈরাজ্যবাদীর চিন্তা বিবাদের অভিমত অনুযায়ী মানব জীবনের বীধির অন্যায় অসাম্য শোধনের পীড়িত বিশৃঙ্খলা বর্তমান

এবং এসবের মূলে আছে রাষ্ট্র মানবজীবনের এই সমস্ত প্রতিকুলতার মূল কারণ হলো রাষ্ট্রের অস্তিত্ব

মানবজীবনের যাবতীয় পাপের প্রতীক হলো এক রাষ্ট্র এই রাষ্ট্র এইকারণে নৈরাজ্যবাদীদের মানুষের যথার্থ মুক্তির স্বার্থে

রাষ্ট্রহীন সমাজ গড়ে তোলার কথা বলেন বিশুদ্ধ নৈরাজ্যবাদ বলতে রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থাকে বোঝায়

একধ এধরনের সমাজব্যবস্থা মানুষের মধ্যে স্বনিয়ত্রিত সম্পর্কের সৃষ্টি হবে

আইন প্রনন প্রশাসন পরিচালনার অর্থ নৈতিক কাজকর্ম পুলিশ পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে জনসাধারণ সরাসরি

সক্রিয় ভাবে অংশগ্রহণ করবে সমাজ শাসিত হবে সময় বাইন পরিচালন ব্যবস্থার মাধ্যমে

স COUGH সভাবক সৈন্যবাহিনী ও রক্ষা বাহিনী অমলাতন্ত্র প্রভৃতি অপ্রয়োজনীয় ওহয়ে উঠবে

সুতরাং বিশুদ্ধ নৈরাজ্যবাদ হলো রাষ্ট্রহীন সমাজ বা রাষ্ট্রহীন গনতন্ত্র

নৈরাজ্যবা বাদী চিন্তা বিবাদের মূল উদ্দেশ্য হল ভবিষ্যতে রাষ্ট্রহীন সমাজ সৃষ্টি করা

কিন্তু এই এই উদ্দেশ্যে উপনীত হওয়া উপায় প্রসা প্রত্তুতি সম্পর্কে নৈরাজ্যবাদী সম্বন্ধে

হুম মতানক্য পরিস্ম পরিলক্ষিত হয় বিষয়ে নৈরাজ্যবাদীরা দুটি শ্রেণী বিভক্ত

বস্ত্রক নৌরাজ্যবাদীদের মধ্যে এই মতানৈতিক পরি প্রেমিককে রাজ নৈরাজ্যবাদের

হুম ভিভিত ভা ভাষা পরিচলক্ষিত হয় নৈরাজ্যবাদের একটি ভাষ্য হলো দাদ্যস্যি দার্শনিক

নৈরাজ্যবাদ এবং আর একটি ভাষ্য হলো বৈপলবিক নৈরাজ্যবাদ দার্শনিক নৈরাজ্যবাদীদের ভবিষ্যতে

রাষ্ট্রহীন সমাজ গড়ে তোলার জন্য মানুষের নৈতিক শক্তিকে উজ্জীবিত করার পক্ষপাতী

দর্শনীক নৈরাজ্যবাদীদের মধ্যে খৃষ্টানে নৈরাজ্যবাদী

লিউ এস্টল

উইলিয়াম গডউইন প্রভৃতি চিন্তাবাদীদের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য অপর দিকে বিপ্লব নৈরাজ্যবাদীরা

বিপ্লবের পথে বিদ্যামান রাষ্ট্রব্যবস্থা বিনাশ সাধন করে রাষ্ট্রহীন সমাজ প্রতিষ্ঠান

পক্ষপাতী বিপ্লবী নৈরাজ্যবাদীদের মধ্যে

মাইকেল বাকুনিন আলেকজান্ডার মম ও প্রতিক এর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য

মহাত্ম গান মহাত্মা গান্ধী রাষ্ট্রে অস্তিত্বকে একেবারে অস্বীকার করেনি কিন্তু তিনি রাষ্ট্রের ভুমিকা বিরোধিতা করেছেন